এটি সবজির দোকান যেখানে দেখা যাচ্ছে সবজির দোকানে-এ মানুষ দুটো এবং দেখা যাচ্ছে কয়েকটি গামলা।

তাছাড়া দেখা যাচ্ছে ওপরে সুন্দর গাছপালা এবং দেখা যাচ্ছে দোকানের ওপরে সুন্দর করে ত্রিপল টাঙানো।